বাড়ির উপরে দুইটা বোর্ড রয়েছে এবং নীচেও একটা আছে।

সামনে একটা বুলু কালার -এর গ্রাউন্ড রয়েছে।

এটা একটা পেট্রোল পাম্প পেট্রোলপামের মধ্যে থেকে ফটো তোলা হয়েছে।

অনেকগুলো ডেকোরেশনের জন্য গাছ লাগানো আছে।

মাঠে মধ্যে কিছু মানুষ দৌড়াচ্ছে এবং দাঁড়িয়ে রয়েছে।

একটা বড়ো টি_ভি রয়েছে তার ওপরে একটা এ_সি আছে।

অনেকগুলো পাথর আছে ছোট এবং বড়ো।

দূরে একটা বড় বোর্ড দেখা যাচ্ছে।

একটা ল্যাপটপ রয়েছে আর অনেকগুলো খাতা দেখা যাচ্ছে।

চেয়ার -এর পাশে একটা বোর্ড আছে।

রেলের উপরে একটা লাইনের তার দেখা যাচ্ছে।

সাইডে একটা বড় ফুলের গাছও আছে।